এটি একটি কোন কোন ম কোন এ.টি.এম. এ এ.টি.এম. এর ছবি আ যেখান থেকে টাকা তোলা যায়। স্টেট ব্যাংকের এ.টি.এম. এটা।

এগুলি আহ একটা কলোনি বলে মনে হচ্ছে সামনে একটি পার্ক রয়ে--